এখানে কয়েকজন লোক মিলে ক্রিকেট খেলছে।

এবং এর আশেপাশে অনেক ঘাস পুরানো জায়গা রয়েছে অনেকগুলি গাছ রয়েছে।

এবং একটি প্রিন্টিং মেশিন রয়েছে।

এখানে একটি পেট্রোল ট্যাংকের ছবি রাখা হয়েছে।

এর পাশে একটি নারিকেলের গাছ রয়েছে।

চা পাতা গাছের ডানদিকে একটি গাছের পাতা ঝুলে রয়েছে এবং বামদিকে একটি গাছ দেখা যাচ্ছে।

এর সামনে একটি সাদা রঙের একটি টেবিল ফ্যান ।

বিল্ডিংটির নীচে শাটার রয়েছে বিল্ডিংটির ডানদিকে একটি টুকটুকি রয়েছে।

এই ছবিটিতে একটি পুরুষ মানুষ নদীর ওপর বসে রয়েছে।

ডক্টর একটি ব্রাউন এবং কালো কালারের জ্যাকার্ড জ্যাকেট পরে আছেন।